গেট ভ্যারিয়েবলের এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
গেট ভ্যারিয়েবল খুবই দরকারী ভ্যারিয়েবল টাইপ
এর ব্যবহার আকারের সাথে অধিকতম সক্রিয় ওয়েবসাইটের জন্য হয় যাতে ক্লিক সক্ষম বোতাম আছে
এটি ইউসারের কাছেও দৃশ্যমান
আপনি আপনার পৃষ্ঠায় এইরকম যাকিছু দেখতে পারেন
এটিতে ক্লিক করি
আপনি এইরকম কিছু দেখতে পারেন যেমন প্রশ্ন চিহ্ন
উদাহরণস্বরূপ ধরুন নামে ইকুয়ালস টো আলেক্স
অনুরূপ কিছু আপনার এড্রেস বারে দেখা দিতে পারে
আপনি সম্ভবত এন্ড দেখেছেন এবং আরো কিছু উদাহরণস্বরূপ ইউর নামে ইকুয়ালস টো কাইল
এটি গেট ভ্যারিয়েবল
মূলত এটা কি করে এটি একটি এচটিএমএল ফর্ম থেকে জমা তথ্য নেয়
একে স্টোরেজ রাখে যার ব্যবহার আমাদের করতে হয় এবং এটি শুধু আপনার এড্রেস বারে আছে
গেট ভ্যারিয়েবলের সীমাবদ্ধতা রয়েছে
এটি শুধুমাত্র 100 অক্ষর দীর্ঘ হতে পারে
এটা ইউসারের কাছে দৃশ্যমান
তাই এটি পাসওয়ার্ডের জন্য ব্যবহার করা ঠিক নয়
এখন এটি ব্যবহার করার জন্য আপনাকে পিএচপি তে অন্যান্য ভ্যারিয়েবলের মত একে ঘোষিত করার দরকার নেই
আমি বলতে যাচ্ছি ইকো তারপর ডলার চিহ্ন একটি আন্ডারস্কোর এবং একটি গেট
এবং বর্গাকার বন্ধনীতে আপনার ভ্যারিয়েবল নাম লেখা প্রয়োজন যেমন মাই নামে
মূলত এগুলি সব ইকো করা জরুরি অর্থাত ফর্মে কি প্রবিষ্ট করা হয়েছে
যথাপি আমার কাছে ফর্ম নেই আমি এখনও এর নকল করতে পারি
আমি কি করি আমি a রাখি এবং বলি মাই নামে আইএস ইকুয়ালস টো আলেক্স
তারপর আমি এন্টার টিপি এবং তথ্য দেখা দেয়
একই ভাবে আমি কাইল লিখতে পারি বা অন্য কোন নাম বা ভ্যারিয়েবল যা আমি চাই
এখন আমি আপনাকে দেখাতে যাচ্ছি যে গেট পদ্ধতি ব্যবহার করে ফর্ম কিভাবে জমা করা হয়
মূলত আমি একটি এচটিএমএল পৃষ্ঠা তৈরী করতে যাচ্ছি
আমি একটি ফর্ম রাখছি এবং ফর্মের কার্যও
যদি আপনি আগের থেকে এচটিএমএল না শিখে থাকেন তাহলে এর সাথে কাজ শুরু করার আগে এটি শেখা খুব জরুরি
কাজ সেই গতিতেই হতে যাচ্ছে যার সাথে আমরা কাজ করছি
এই পদ্ধতি গেট এর সমান হতে যাচ্ছে কারণ এটি ওই পদ্ধতি যা আমরা ব্যবহার করছি
অবশেষে আপনি এর মত আপনার ফর্ম শেষ করতে পারেন
আমাদের একটি ইনপুট বাক্সের দরকার এবং এর নাম খুবই গুরুত্বপূর্ণ
আমি একে মাই নামে বলতে যাচ্ছি এটি ওই ভ্যারিয়েবল যা প্রদর্শিত হতে যাচ্ছে
আমাদের বাজার জমা করারও প্রয়োজন আছে
ইনপুটে সাবমিট লিখুন ক্লিক হেরে এর মত কিছু সহজ মান রাখুন
এটি রিফ্রেশ করুন
এটি যেমন আছে তেমনই ছেড়ে দিন
আমি আলেক্স নাম লিখি এবং এখানে টিপি
আপনি দেখতে পারেন এখানে এটি বদলে গেছে
এটি আমার নাম দিচ্ছে যা এখানে এই বাক্সের নাম
এবং এটি ওই মানও দিচ্ছে যা আমি এখানে লিখেছি
তাই এখন আমি পিএচপি তে যা করতে চাই তা হল এই মানকে ইকো করা
আমি এই HTML এর নীচে উদ্ধৃত করা শুরু করবো
পিএচপি এবং এচটিএমএল একই পৃষ্ঠায় নিগমবদ্ধ করা সম্ভব
যতক্ষণ এটি পিএচপি ট্যাগ্সের মধ্যে নেই
যতক্ষণ এটি একটি ইকো ফাংশনে আছে
এখন ধরুন নাম ডলার চিহ্ন আন্ডারস্কোর গেট এর সমান
এবং মাই নামে এ আমাকে লক্ষ্য রাখতে হবে যে এটি এর সাথে মিলবে
অন্যথায় আপনি কোনো সাড়া পাবেন না
তারপর শুধু ইকো বলুন এবং ইউর বা শুধু হেলো এবং তারপর নামে
এটি সরিতে দেই এবং আবার শুরু করি
আমরা ইতিমধ্যেই হেলো পেয়েছি
এবং আইএফ ব্যবহার করে আমি এলেক্স লিখবো যেহেতু আমি ওটি টিপেছি
এইভাবে এলেক্স প্রদর্শিত হয়
কিন্তু এখন একটি সমস্যা আছে
আমরা হেলো পেয়েছি এবং তারপর পুর্ণবিরামের সাথে একটি ফাঁকা জায়গা
আমরা ওটি থেকে পরিত্রান পেতে চাই
আপনাকে শুধু আইএফ নামে বলতে হবে কারণ আমরা ইতিমধ্যেই একটি রেখা পেয়েছি
আমাদের তরঙ্গায়িত বন্ধনীর দরকার নেই এবং নাম নিজেই উপস্থিত
অর্থাত এটি সঠিক
যদি নামে কোনো মান পাঠানো না হয় এটি নিজেই ফালসে বুঝে নেবে
তাই এটা এটিকে নিষ্পাদিত করবে না
রিফ্রেশ করুন
এটি চলে গেছে
আমাদের কাছে মান আছে এবং আমি ওখানে টিপি
এটি সনাক্ত করেছে যে একটি মান এখানে উপস্থিত এবং এটি ইকো হয়েছে
সুতরাং এটি গেট ভ্যারিয়েবলের সমাপ্তি
পরবর্তী টিউটোরিয়ালে আমি পোস্ট ভ্যারিয়েবল এবং তাদের ব্যবহার সম্পর্কে বলবো
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
দেখার জন্য ধন্যবাদ